এটি একটি উচু বিল্ডিং । যেখান থেকে ছেলেটি একটি সেলফি তুলছে। চারিদিকে বড় বড় ঘর এবং নতুন ঘর তৈরি হচ্ছে। চারিদিকে গাছ পালা দিয়ে ঘেরা।

একটি আর .বি .এ স্ন্যাকস বার -এর একটি ছবি এখানে বিভিন্ন ধরনের মিষ্টি এবং বিভিন্ন স্ন্যাকস পাওয়া যায়।

এগুলি ব্যাটারি দ্বারা পরিচালিত হয় এবং বিভিন্ন ধরনের মানুষ এটিতে চড়ে বিভিন্ন জায়গায় যাতায়াত করে।

এটি রাত্রেবেলা ছবি তাই পাশাপাশি কিছু আলোর প্রতি ছবি দেখা যাচ্ছে আকাশটি খুবই পরিষ্কার।

মানুষেরা আছে এবং সেগুলি --